এবং একটি লোক দাঁড়িয়ে আছে। তার ফোন দিয়ে তিনি এই এ.টি.এম. -টার ফটো তুলছে।

এবং সাদা হলুদ রঙের গাড়িগুলো দেখা যাচ্ছে। দূরে একটি বাড়ি --

এখানে দেখা যাচ্ছে যে এখানে ছট পুজো করা হচ্ছে। এবং অনেক বড় বড় কাঠ এবং অনেক লোক দেখা যাচ্ছে।

সবাই মাথায় ঘোমটা দিয়ে আছে বউগুলো এবং সামনে--

দূর দূরে দেখা যাচ্ছে অনেক গাছপালা এবং একটি ঘাট।

দূর দূরে দেখা যাচ্ছে অনেক গাছপালা এবং একটি ঘাট।

এ স্কুল উইথ লেটেস্ট স্ট্যান্ডার্ড লেখা আছে।

এ স্কুল উইথ লেটেস্ট স্ট্যান্ডার্ড লেখা আছে।

এ স্কুল উইথ লেটেস্ট স্ট্যান্ডার্ড লেখা আছে।

এবং দূরে একটি গাড়ি দেখা যাচ্ছে। এবং পাশে হাই রোড দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষের ভিড়। এবং অনেক লোক টোটো নিয়ে দাঁড়িয়েও আছে। পিছনে অনেক।

এখানে একটি বাস দেখা যাচ্ছে। বাস টা হলুদ কালার এর । এবং সামনে একটি গাছ দেখা যাচ্ছে।

সে মাইক -এ কথা বলছে এবং লাল রঙের।

তারা একটি সবুজ রঙের কার্পেটের ওপর --

তারা একটি সবুজ রঙের কার্পেটের ওপর --

বাড়িটির রং সাদা। সামনেই একটি ছেলে কালো রঙের পাঞ্জাবি পরে গলায় ওড়না নিয়ে।

একটি পাশে অনেক গাছও দেখা যাচ্ছে এবং ওপরে একটি জানলা --

সামনেই একটি ব্যারিকেড লাগানো আছে স্টিল -এর।

দেখা যাচ্ছে যে এখানে একটি সিঁড়ির ওপর একজন লোক গোলাপী রঙের জামা পরে উঠে।

মাথায় ঘোমটা দিয়ে রেখেছে। দেখা যাচ্ছে একজন একটা মেয়ে হাতে মোবাইল ঘাঁটছে এবং।

দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলি গাড়ি পর পর দাঁড়িয়ে আছে। এবং একটি বাইক

দেখা যাচ্ছে এখানে অনেক সিঁড়ি এবং পাশে অনেক বাড়ি ঘরও দেখা যাচ্ছে।

লরিগুলির চাকা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে লরির ওপর কোন মাল বহন করে তারা যাচ্ছে।

সামনে অনেক গাছপালাও দেখা যাচ্ছে। সামনে অনেক বৈদ্যুতিক তার এবং একটি রাস্তাও গেছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা।

সামনে অনেক জঙ্গল। অনেক বড় বড় গাছ দিয়ে ঘেরা। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মত। সবুজে ঘেরা মনোরম দৃশ্য।

বাড়িটির সামনে একটি কালো রঙের টুল রাখা আছে এবং তার সামনে অনেক বাইক মানুষ।

এবং লাল রঙের সুন্দর একটি থিম ।